সিঁড়ি অনেকগাদা সিঁড়ি দেখা যাচ্ছে লাল লাল সিঁড়ি দেখা যাচ্ছে লম্বা করে তার উপরে লম্বা করে আর একটা সিঁড়ি দেখা যাচ্ছে তার সাথে টিন দিয়ে বানান রয়েসে আর সাইড -এ লোহার পাত রয়েসে দেখতে জিনিসটা বহুত সুন্দর দেখা যাচ্ছে।

অনেক দূরো অনেক দূরে ঘর দেওয়া আচ্ছে ইস্কুল এর বাউন্ডারি র মতন দেওয়া আচ্ছে তার পাশে একটা সোলার আসে পাশ দিয়ে ঘর রইসে।

একটা গানে তিনটা বাচ্চা নাচানাচি করতিসে সেরকম ভারে আরকি ভাবে রইসে তিনটা বাচ্চা তার ভিতরে মাসখানের বাচ্চাটা সাদা একটা টি-শার্ট উপরের তলায় কোট কইরে একটা জামা একটা ইসে মল -এর উপরে রইছে দেখতে বহুত সুন্দর দেখাচ্ছে পিছনে একটি বুলু কালার থাইসে লাইটিংও দেওয়া রইছে তার সাথে দেখতে হেবি ভালো লাগ--

একটা অপিস দেহা যাস্যে অপিস -এ যে চাইড্যা পাঁইচডা চেয়ার রইসে দুটো ফ্যান রইসে অপিস -টার কালার সাদা কালার রইসে বহুত সুন্দর লাগসে টেবিল রয়েসে টেবিল -এর পেছনে দুটো চেয়ার রইসে অরেঞ্জ কালার -এর চেয়ার রইসে দেখতে খুব ভালো লাগতেসে একটা কাচা রইসে দুডো জানলা রইসে দেখতে ভালো লাগতেসে তলায় টাইলস দিয়ে বানানো রইসে।

একটা দুকান দেহা যাসসে দুকানের পাশে ঘর রইসে ঘরের উপরে ই শ্রম বলে একটা মানে কাগজ দিয়ে বোর্ড মারা রইসে তার পাশে দড়ি ঝুলে রইসে সাদা সাদা করা ব্যাগ ঝুলে রইসে সামনে সারের বস্তা রইসে।

অনেক বড় একটা ফিল্ড ফিল্ড -এর ভিতর দুটো গাড়ি রইসে গাড়ির আসে ব্যাক সাইড -টা রইসে।

শ্বাসকষ্ট ওষুধের ডাব্বা রইসে বোর্ড রইসে সুইজ রইসে।